কি করছে দুটো সাইকেল ও একটি বাইক ও দেখা যাচ্ছে অনেকগুলো মানুষ হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে।

এই ছবিটির মধ্যে একটি বড়ো-ও নীল ও সাদা রঙের অনেক তোলা উঁচু একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

এটি একটি বইয়ের দোকান এবং দোকানটিতে অনেক ভিড় জমে আছে।